হ্যাঁ দাদা করে দেবো এই মাস ওই মাস করে করে করে করে দেড় বছর লাগিয়ে দিলো আ আমি গরিব মানুষ কোথা থেকে টাকা আনব

আমিও ভেবেছিলাম যে দু পয়সা আমারও রোজগার হোক আর দু পয়সা আপনারও হবে কিন্তু ওতো আমার সঙ্গে পুরো টাকাটাই মেরে দি মেরে ফেললো

আমি তো বুঝতে পারছি না আমি কি ভুল করেছি এতো ভগবান জানে

আমি বিশ্বাস করে মাল দিলাম কি হ্যাঁ দাদা ভালো আপনি কা আপনার সাথে কাজ যদি হয়ে যায় আমারও খুব ভালো লাগবে হ্যাঁ যখন মাল নেওয়ার স সময় ছিল

সেই সময় বললো হ্যাঁ দাদা মালটা দাও মালটা দাও একবার টাকা দিয়েছি মাল দিল তারপর মাল দিয়েছি টাকা পেয়েছি চারবার পাঁচবার করলো আবার যখন বেশি টাকার মালটা পাঠিয়ে দেওয়া হল কারখানাতে ব্যাস

ওদের চালু হয়ে গেছে ঝামেলা phone ধরে না বাজার অবস্থা খারাপ এই খারাপ ওই খারাপ আর কি করবো বলুন সবার অবস্থা খারাপ আপনি তো বাড়িতে খাচ্ছেন কি খাচ্ছেন না আ

আরে আস্তে আস্তে আমি তো একবারে চাইছি না টাকাটা অল্প অল্প করে দিক আমারও শান্তি হয়ে যাবে আপনাদেরও tension থাকবে না আমার মাথা একদম ভীষণ পাগল হয়ে গেছে ভীষণ পাগাল আমি কি ভুল করেছি

ছি আমিও নিজে জানিনা যে কাকে মালটা দিয়ে ফেঁসে গেলাম কি আপনার বরটা কি চিটিংবাজ হ্যাঁ যে লোক phone না ধরে তাকে চিটিংবাজ বলা যায় হ্যাঁ

না না না আমি ওইটা বলছি না আমি আপনাকে এই কথাটা বলছি যে লোক phone না ধরে সে চিটিংবাজ আপনার problem হতে পারে আপনি phone ধরে তো আমাকে বলবেন যে হ্যাঁ কি দাদা এরকম আমার problem

হুম গরিব মানুষ টাকা নিয়ে কি করবেন আমার

হ্যাঁ তারপরে যখন একদিন কথা হলো বলল আ দাদা আমার বাবার খুব শরীর খারাপ আমি খুব বিপদে পড়ে গেছি আমি সওব ভেবে নিয়েছি তোমার বাবার শরীর খারাপ ছেলের শরীর খারাপ বউর শরীর খারাপ সবার শরীর খারাপ

পরে বলল দাদা আমারও জ্বর হয়ে গেছে আমার ওষুধ কেনার পয়সা নেই তারপর ওকে আমি পাঁচশ টাকা লাগিয়েছি online হ্যাঁ হ্যাঁ দাদা দিয়ে দেব সেই পাঁচশ টাকা চলে গেল আমি চাই ঠিক আছে ভাই আজকে না কালকে পেয়ে যাব টাকাটা হ্যাঁ তারপরে বলল দাদা আমার বাবার শরীর খারাপ হ্যাঁ এই করে করে করে দুমাস টেনে নিল হ্যাঁ আমি সওব মেনে নিয়েছি আবার দু মাস আগে বলল আমার বাবা মারা গেলো ওর এখন ঝ্যমেলা কোনদিন ঝ্যমেলা শেষ হবেনা কালকে বাবা ছিল বাবা বউ ছিল বাচ্চা ছিল মা ছিল দাদা ছিল বৌদি ছিল সবাই ছিল কিন্তু আমার কিচ্ছু কেউ নেই আমি রাস্তায় একা এসেছি ধর দিতে আমি একাই চলে যাবো আমার কোন মানে বউ বাচ্চা নেই টাকা দিয়ে আমি যে টাকাটা ভুলে যাব হ্যাঁ আমার সঙ্গে কি বাজে কাজ করলো কি করলো না আমি পাগল হয়ে গেছি এই লোকের জন্য দাদা দাদা দাদা বলতে বলতে আমার মুখ ব্যাথা হয়ে গেল আর দাদা কোন গুরুত্ব দিচ্ছে না আমার কথাটা যখন ধরে নেব রাস্তায় সে এমন কেলানি দেবো সারা জীবনে বুঝতে পারবে না কার সঙ্গে পাল্লায় পড়েছে

ম মানে কি আমি যখন বলছি আমার লা ল্যাপ phone -টা blacklist -এ কেন ফেলে দিলে হ্যাঁ চিটিংবাজ লোক তো এটাই তো black list -এ ফেলে দিলো phone দিলে টুক করে কেটে যায়

অন্য number থেকে যদি phone করি হ্যাঁ আমি খুব ব্যস্ত একটু পরে phone করছি দাদা ব্যাস এটাই গল্পটাই শেষ ও কথা হয়ে গেল আমি শুনে নিলাম গল্পটাই শেষ হয়ে গেল আর বল আমার কি হলো আমার কি ভুল ছিল ওকে মাল দেওয়ার জন্য হ্যাঁ আপনি বলেন মাল দেওয়ার যে আগে অনেক লোক বারণ করল দাদা ওকে মাল দিও না দাদা ওকে মাল দিও না দাদা ওকে মাল দিওনা আমিনা আমিনা গরিব মানুষ ভাই

কী রে, কেমন আছিস? অনেকদিন পর কথা হচ্ছে। সব কেমন চলছে, বাড়িতে সব ভালো? হ্যাঁ, আমি ভালো আছি হ্যাঁ ঠিকই বলেছো অনেকদিন পরে কথা হচ্ছে last মনে হয় দু তিন মাস পরে আমরা কথা বলছি কারণ আহ আগে একবার phone করেছিলাম তুমি বললে একটু job এর জন্য tension এ আছো তাই আর তারপরে কথা হয়নি,

না রে এখনো তো সেরকম মানে পাচ্ছি না আসলে আহ lockdown এর সময় থেকেই তো যা সমস্যা যা তুই তো জানিস ভালো মতোই এখন কী সমস্যা হচ্ছে যেগুলো পাচ্ছি সেগুলোতে salary নিয়ে একটু problem হচ্ছে কারণ, এখন হয়ে গেছে work from office, work from home দুখানা division, তা যেটা work from office আহ সেটা যে salary scale ওদের সেখানে গিয়ে problem হচ্ছে মানে আমার সেটা পোসাচ্ছে না, এই সমস্যাটি হচ্ছে। আচ্ছা আচ্ছা, না আমারদের আহ salary issue টা নেই কিন্তু work from home টা এই মুহুর্তে applicable আছে মানে ও কোনো রকম ওদের office খোলার এই মুহুর্তে কোনো সুবিধা নেই বা office খুলে ওরা continue করাতে পারবে না হয়তো week এ দু একদিন করাবে বাকি দিনটা তোমাকে,

নাহলে তোমাকে job left করতে হবে এবার instant একটা laptop কেনা, একটা broadband service নেওয়া যথেষ্ঠ costly হয়ে গেছিলো যার জন্য আমি ওটা ছেড়ে আরেকটু salary বেশি অন্য একটা job নিলাম। আচ্ছা ভালো করেছিস আসলে এখন ওইটাই তো সমস্যা হয়ে গেছে না যেগুলো work from home, office থেকে তোর কিছুই provide করবে না সব তোর নিজস্ব, তারপর তোর আহ এবার ওইসবগুলো করে, আহ তাও work from home এর সুবিধা কী একটা, উম যে আহ travel খরচাটা অনেকটা বেচেঁ যাচ্ছে, সেবং তার সাথে তোর আহ সময় টাও অনেকটা বেচেঁ যাচ্ছে মানে বেড়াতে গেলে যেটা, আহ আমাদের এখান থেকে ধর আমার যে আগের office ছিলো আমার মোটামটি যেতে দেড় ঘন্টা, আসতে দেড় ঘন্টা মানে তিন ঘন্টা আমার খালি যাতায়াতে যেত, আবার ন ঘন্টা shift time ছিলো কিন্তু এখন ওটাও সমস্যা, এদিকে বাড়ি থেকে করলে কী ওই জিনিসটা হচ্ছে না, কিন্তু একটু better opportunity ইর জন্য কিন্তু এখন যা দেখছি মানে এখানে তো এখন job opportunity অনেক কমে গেছে না,

আবার এখানে একটা সংসার so দুটো উম মানে চালানো টা আবার একটু মুশকিল হয়ে যাচ্ছে। সে তো অবশ্যই, না না আমি যেটা এখন last job এ apply করলাম তো ওদের আহ কিছু condition ছিলো যে তোমার নিজস্ব যদি laptop না থাকে তালে company laptop provide করবে যেটা কাজ ছাড়ার পর ওদেরকে আবার জমা করে দিতে হবে, আর যদি তুমি চাও, ছ মাস হবার পর মানে company তে join হবার ছ মাস পরে, তোমাকে একটা laptop, ওরাই নতুন laptop provide করবে হয়তো ওটা তিরিশ পয়তিরিশ হাজার যাই হোক না কেন EMI হিসাবে তোমাকে আহ monthly salary থেকেই কেটে নেবে, তো এই দুটো option আছে আর, এছাড়াও ওরা দিয়েছে যে broadband যে service টা use করবে তার যে bill টা আসবে monthly, সেটা ওরাই দেবে তো আমি দেখলাম এটা সুবিধা আছে আমার আঠশো নশো টাকা একটা save হয়ে যাচ্ছে যেটা আমি data এর জন্য use করতাম,

যদি ছ মাস continue হয়ে যায় বা আমার performance ভালো থাকে, তালে আমি ছ মাস পরে নতুন একটা laptop এর জন্য apply ও করতে পারবো, কারণ এই মুহুর্তে job ছাড়াটা খুবই বোকামি হবে, এই মুহুর্তে যা COVID চলছে বা আবার যেভাবে lockdown বাড়তে পারে মনে হচ্ছে,

একটা নতুন কোথাও join করলাম তারপরে একটা উম ছাড়লাম ঠিক আছে, কিন্তু একদম ছেড়ে দিয়ে খোঁজা মানে যথেষ্ট বোকামির কাজ হবে ওটা। অবশ্যই অবশ্যই কারণ এই মুহুর্তে তুমি যদি last দু তিন বছরের মধ্যে দেখো যে যা COVID এর সময় যারা job ছেড়েছে, তারাই একমাত্র জানে যে job এর crisis টা কীরকম, আর্ধেক কে তো অনেক আহ অনেকের তো এমন হয়েছে যে salary দেইনি দু তিন মাস কাজ করিয়ে দিয়েছে,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 সে তো অবশ্যই আমার একটা friend আছে ও তোর আহ ওদের lockdown period এ পুরো মানে salary তো পাইই নি seventy five percent ওদের salary দিতো, সে তুলনায় যাই হোক আমাদের ওই জিনিসটার অসুবিধা হয়নি, যা salary পুরোটাই পেয়েছি, তো ওই কারণই আসলে এখন ফট করে ছেড়ে দিয়ে অন্য কোথাও ইয়ে ইয়ে করাটা কারণ যেহেতু situation টা এখনো stable নয় কখন কী হয়, এই তো আবার একটা মানে COVID এর একটা আহ

সুতরাং সেটা

একদম তাও আমি ভাবছি যে আমরা ধরো আহ continue একটা job এর সাথে ছিলাম বা একটা job এখন পিয়ে গেছি but নতুন যারা generation এই ধরো last দু তিন বছরে যারা pass করে এসছে exam দিয়ে কোনো রকম exam দিয়েছে বা যারা graduation হলো, তারা যে job এর জন্য apply করবে কারণ এখন তো বেশিরভাগ office গুলো বন্দ করে দিয়েছে, সব online আহ job করার জন্য interview দিচ্ছে তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব চাপের হয়ে যাবে কারণ একটা online interview দিয়ে একটা নতুন process এ join করা, সমস্ত training টা নেওয়া ওদের জন্য একটু চাপের হয়ে যাবে মনে হচ্ছে। সেটাই আমিও ওটাই ভাবছিলাম আর আহ তোর বাড়িতে এমনি সবাই আহ মানে দাদা টাদা যা করছিলো সেটাতেই আছে নাকি এখন?

তো এই মুহুর্তে ওরা কোনোরকম এই রকম কাজ করতে পারেনি আমি continue করেছিলাম যেহেতু আমার office ছিলো continue, তো সেক্ষেত্রে আমার দ্বারাই আহ পুরোটাই চলেছে, আহ এখন আবার normal হয়ে গেছে ওরা আবার continue কাজ বাজ করতে পারছে, দেখা যাক আবার যদি COVID এর কোনো সমস্যা না আসে বা lockdown যদি না হয় তালে হয়তো continue এভাবে থাকবে নাহলে আবার সেই আগের পরিস্থিতি এসে যাবে যে পুরো family কে maintain করা হয়তো একজনের পক্ষেই আহ continue থাকবে। হ্যাঁ সেটাই চিন্তার এখন কারণ আমাদের এখানে তো এখন আহ সুযোগ খুবই কম মানে নেই বললেই চলে, তার জন্য সবাই বাইরেও যাচ্ছে কিন্তু বাইরে গেলে ওই যে বললাম একটাই অসুবিধা ওখানে তোকে আবার, পুরো মানে সব কিছু একবার পুরো নতুন করে শুরু করা একটা আর আমাদের কী বলতো আমরা তো বাইরে থাকার মানে অভ্যেস নেই সেই,

সুতরাং আমাদের কাছে ওটা একটু challenge হয়ে যায় মানে বাইরে গিয়ে থাকা, খাওয়া দাওয়া ওখানে সব কিছু arrange করা বা আবার এখানটা সামলানো কারন family রয়েছে,

সেটাই কারন এখন মনে হয় না কোনোরকম government job এর জন্য prepare হয়ে লাভ হবে কারণ,

দশ বছর বারো বছর ধরে আগে যারা exam দিয়েছে inititalTET এ pass করে বসে আছে তারাই job পায়নি, তো সেক্ষেত্রে মনে হয় না কোনোরকম আমরা প্রশিক্ষণ নিয়ে job এর জন্য apply করলে পেয়ে যাবো আর পেলেও যদিও eligible হই সেটার জন্য আবার কয়েক বছর wait করতে হবে, আর এছাড়াও তো already আহ যারা দু হাজার বাইশ তেইশ সালে e~exam দিয়ে pass হয়েছে মানে graduation দিয়েছে বা post graduation হয়েছে তাদেরকে তো government থেকে বলেই দিয়েছে যে ওরা কোনোরকম সরকারি job এর জন্য apply করতে পারবে না কারন ওখানে ওদের marks এর মানে অনেকটা marks changes আছে যেমন আমরা sixty percent এ first class পেয়েছিলাম, হয়তো ওটা পাওয়ায় জন্য আমাদের একটা অনেকটা চাপ ছিলো যে আমরা sixty percent এ first class পাওয়াটা but এখন যারা pass করেছে দু হাজার বাইশ, তেইশ সালে, তাদের কাছে seventy five percent, eighty, ninety এমন marks ও আছে, তো সেখানে কী হচ্ছে অনেক আহ ওদের কাছে চাহিদাটা বেড়ে যাচ্ছে যে আমি আশি percent নব্বই percent পেয়েছি আমার কাছে তালে ভালো opportunity আসবে কিন্তু same হচ্ছে কী বাকি সব candidate এর কাছেও same number আছে তো একই post এর জন্য অনেকরকম ওরা অনেক candidate apply করছে,

ওটাই তো বলছি মানে এত competition সবাই উম আর এটা তো online exam হয়েছে সবাই মানে ninety percent এর ওপরেই marks সুতরাং সত্যিই তো মানে তোকে ক জনকে ওরা সুযোগ দেবে,

আর আর আহ যখন আমদের সময় যদি দেখো যে আমরা যে সালে exam গুলো দিয়েছি সেখানে দেখবে fail এর পরিমাণও ছিলো যে এত percent fail হয়েছে but এই মুহূর্তে last দু তিন বছরে,

সেটাই আর government job এর কী বলতো এখন তো মানে form বেরোয় আহ একশো টাকা পাঁচশো টাকা দিয়ে form তুলে fill up করবি মানে তোর হয়তো interview কী তোর exam এর call ই এলো না, এরকম,

এটা আমার সাথেই হয়েছে আমি যেমন একটা online এ আহ দিয়ে রেখেছিলাম CV তো সেখান থেকে আমাকে inform করে যে তোমার আহ nearest আহ HDFC bank এ credit card এর জন্য তুমি apply করতে পারো eligible আছো CV দেখে আহ ওরা inform করলো, তো আমি বললাম ঠিক আছে আমাকে কী কী করতে হবে বা process কী ওরা আমাকে process বললো, বললো process এর, মানে যেগুলো fill up করতে হবে করার পর তোমাকে একটা পাঁচশো টাকা voucher মানে আহ balance দিতে হবে, যেহেতু ওরা আমাকে inform করলো বা আমাকে একটা seat দিলো তার জন্য পাঁচশো টাকা দিতে হবে, তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে পাঁচশো টাকা দিলে কী আমাকে interview round এ যেতে দেবে? বললো না আমরা inform করবো যে তুমি আহ eligible আছো বা তুমি একটা seat পেলে এবং পরবর্তী ওরা কবে interview নেবে বা কী selection হবে সেটা কিন্তু ওরাই জানাবে, শুধুমাত্র পাঁচশো টাকা আমরা এটার জন্যই নিচ্ছি যে তুমাকে একটা seat book করে দেওয়া হলো, তো আমার মনে হলো যে এটা আমার সাথে fraud হচ্ছে বা আমার মতন candidate অনেক আহ candidate কে ওরা এইভাবে আরও পাঁচশো টাকা করে নিয়ে নিজেদের pocket এ নিচ্ছে,

number টা যেই call করবি প্রথমে বলবে হেনা তেনা করে তারপরে বলবে যে এরকম Phonepe বা GPay তে পাঁচশো টাকা, তিনশো টাকা করে দিন, এইগুলো পুরো fraud case মানে আর কিছুই না job অত সোজা নাকী? সেটাই আর বিশেষ করে কোনো একটা banking sector এ job এর জন্য কারণ আমার CV তে আছে আমি b.com সেইটা দেখে আমাকে eligible করে নিলো তারা আমাকে যে job এর জন্য আমি কতটা প্রস্তুত আছি বা আমাকে যে job এর জন্য apply করাচ্ছে আমি, কোনো exam দিলাম না আমাকে শুধু বললো eligible আছে এটাতো শুনেই মনে হচ্ছে যে এটা fraud হচ্ছে আমার সাথে কারণ ওরা এভাবে হয়তো আরও দশটা বা আরও একশোটা candidate কে যদি manage করতে পারে তালে ওদের পাঁচশো করে ওদের income হয়ে যাবে,

আমার তোর আহ মানে খুব একজন close relative আছে এ~এখনকার কথা বলেছি না অনেকদিন আগেকার কথা ওর rail এর job এর জন্য খুব apply করছিলো জানিস তো এবার একজন ওরকম দালালের খপ্পরে পড়েছিল, তা সে বলেছিলো fifty thousand দিলে ওর job হয়ে যাবে,

কষ্ট ক~করে যাইহোক central government এর jobআহ fifty thousand দিয়েছিলো, ব্যাস তারপর তো তাকে আজকাল আজ হবে কাল হবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সে টাকাও গেলো তা এখন তো বুঝতেই পেরে গেছে যে পুরোটাই মানে চালাকি ছিলো, টাকা নেওয়ার জন্য সুতরাং এরকম কত মানুষ বোকা হচ্ছে। হ্যাঁ একদম কারণ আহ হয়তো যারা মানে আহ ভাবছে যে আমাকে হয়তো টাকা দিলে বা ঘুষ দিলে আমি job পেয়ে যাবো এরকম ফাঁদে যারা পড়ছে তারা তো টাকাও খোয়াচ্ছে plus job এর তো কোনো guarantee নেই, উপরন্তু আবার কী হচ্ছে যে ওই job এর আশায় ওরা বসে থেকে নতুন কোনো job এর জন্য apply করছে না তো আমার মতে মনে হয়না এখন সরকারি চাকরির জন্য বসে থেকে আহ নিজের time টা waste করা তার পরিবর্তে যদি কোনো private sector এ বা ভালো কোনো post এ যদি পাওয়া যায় private sector এ, তালে সেটা করে নেওয়াটা ভালো কারণ private sector এ salary টা যে কম হয় তা নয় যদি তুমি ভালো post এ থাকো salary তো অবশ্যই high হবে তাছাড়াও তোমাকে দেখতে হবে যে state change করলে যদি তোমাকে high করাচ্ছে, সেটাও করাতে পারো, কারণ আহ আমরা কী ভাবি যে সরকারি চাকরিটায় শুধু salary বেশি actually সরকারি চাকলি তে কী হয় যে একটা আমার security থাকছে আমি ষাট বছর প্রযন্ত job টা continue করাতে পারবো বা আমার job এ যাওয়ার পরে আমি একটা pension পেতে পারবো but সেটাই যদি কেও একটা করে যে private sector এ, একটা ভালো মোটা টাকার salary তে join করলো কিছুটা করে save যদি করে যায় তালে ও ষাট বছর পরে নিজের টাকাটা উঠে যাবে,

দু হাজার এক এর পর তো তোর pension ও তুলে দিয়েছে এখন যারা join করেছে দু হাজার এক এর পর তারা তো pension পাবে না, তারা এককালীন টাকা পাবে, কী এবার আরেকটা কথা কী বলতো মানে কিছু কিছু family থাকে যাদের মানে ইয়া আহ ছোট থেকেই শেখানো হয় যে চাকরি মানে সরকারি চাকরি মানে private sector মানে তারা ভাবে private sector এ কেও job করে নাকী মানে সরকারি চাকরি না করলে আরকি prestige থাকবে না, status

কারণ আহ আমি recent যেটা দেখলাম কয়েকটা job এর জন্য apply করেছিলাম আহ government job এর জন্য তো দেখলাম group d যেগুলো তে হয়তো salary হয়তো চোদ্দ পনেরো হাজার টাকা থেকে group d যেখানে আহ eligibility ওরা চেয়েছিলো class eight আর class ten, তো যখন আমি আহ apply করতে গেলাম দেখলাম যে কিছু candidate তো already দিয়ে রেখেছে already ওদের নাম entry করা হয়ে গেছে তাদের qualification দেখে আমার মনে হচ্ছে যে ওরা যদি এই qualification এ এই group d এর জন্য apply করে, তালে eight আর ten যারা তারা তালে কী করবে, কারণ post graduate আহ b tech পড়া এইসব candidate তোমার apply করেছে আহ এই group d ইর জন্য, মানে চাকরিটা এতটাই crisis হয়ে গেছে যেকোনো একটা post এর জন্য আহ যে কেও apply করছে,

কারণ সেদিনই তো তোর আহ newspaper এ দেখছিলাম PhD করেছে সে ডোম এর চাকরির জন্য apply করেছে এইটা নিয়ে অনেক আহ মানে কাগজে টাগজে দেওয়া হয়েছে মানে কী অবস্থায় আছে আমাদের এখানকার অবস্থা ভাব,

এত পড়াশুনো করে সে কী না একটা ডোমের চাকরির জন্য apply করছে কারণ তার দিকটা ভাব সে এত খ~খরচা করে বল, পরিশ্রম করে করেছে কিন্তু তার তো কোনো উপায় নেই না, তো সুতরাং কিছু না কিছু তো একটা করতে হবে তার জন্য,

অবশ্যই সেটা সেক্ষেত্রে দেখো যেমন ডোমের জন্য বলেছিলো যে eight বা ten twelve এই category দরকার, সেখানে কিন্তু উনি PhD করে apply করেছেন তো সেক্ষেত্রে যদি একটু ভাবা যাই যে হয়তো উনি ওই job টাই না গিয়ে কোনো একটা ভালো reputed company তে join করলেন, হয়তো কয়েক বছর করার পরে আহ নিজের আহ profile টা change করে অন্য কোনো profile এ গেলেন বা অন্য কোনো state এ গেলেন তো সেক্ষেত্রে কিন্তু উনার salary টা হয়তো বেড়ে যেতে পারতো।

hello.

হ্যাঁ আমি টিনা বলছি. ও হ্যাঁ টিনা বল কেমন আছিস, এতদিন পর সোমাকে ফোন করলি. আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালোই আছি, যা একটু ঠান্ডা লেগেছে, তাছাড়া ঠিকই আছি এখন. গলাটা শুনেই মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, কি করে লাগল হঠাৎ? আর বলিস না, হঠাৎ করেই ঠান্ডাটা পড়েছে না, এখন weather change হচ্ছে না ধর একটা ঠান্ডাটা লেগে গেছে. তারপরে ধর কিছুদিন আগে একটু বেড়াতে গেছিলাম দিয়ে তার জন্যই বোধহয় মনে হচ্ছে weather change এ ঠান্ডাটা লেগে গেছে.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

আছে ভালোই আছে.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 আর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনাও চলছে, যেরকম চলে মোটামুটি.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 হ্যাঁ আর তোমার চাকরি বাকরি সব ঠিকঠাক? হ্যাঁ চলে যাচ্ছে, বুঝতেই পারছিস office এ যে কাজের চাপ আমারও ঠিকমতো সময় হয়ে ওঠে না. সে তো বটেই, তো যাই হোক আমি যে জন্য phone করেছিলাম তোমার তো বহরমপুরের একটি কি তোমার বাড়ি? হ্যাঁ আমার তো ওখানে বাড়ি এইতো কিছুদিন আগে তো বেড়াতে গেছিলাম রে.

হ্যাঁ, তুই ঠিকই বলেছিস আমাদের বহরমপুর মুর্শিদাবাদ তো ধর শুনেছিসই খুব বিখ্যাত একটা জায়গা. ঐতিহাসিকের জন্য তো দারুন জায়গা.

হ্যাঁ ওই জন্যই তো দিয়ে একটু আমাকে উম পুরোটা বলো তালে আমারও একটু সুবিধা হবে. তালে শোন মুর্শিদাবাদ জেলা টা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা. বুঝলি তো? আচ্ছা আচ্ছা. এখানে কি বলতো মানে বাংলার ছিল সবচেয়ে ধনী মোঘল প্রদেশ. মুর্শিদাবাদ ছিল একটি অ্যাঁ বৈশ্বিক শহর প্রায় তোর সতেরশ পঞ্চাশ দশকের কাছাকাছি. আচ্ছা বুঝলাম. আর সতেরোশ সতেরো সালে বাংলার রাজধানী হলো মুর্শিদাবাদ, যার অন্যতম নবাব ছিলেন সিরাজউদ্দৌলা. হম এবার ধর মুর্শিদাবাদে আম আর মিষ্টি তো খ্যাতি রয়েছেই শুনেছিস খাগড়া বাজারে তোর, তোর ছানার বড়া. সব থেকে মানে কি বলবো খেতে তোকে কি দারুন, না খেলে তুই বিশ্বাস করবি না.

হ্যাঁ খাগড়াতে ছানার বড়া হচ্ছে সবথেকে বিখ্যাত আচ্ছা আমি ছানার মিষ্টি শুনেছি, বড়া শুনিনি. হ্যা যখন তুই যাবি তখন তুই ওখানে ছানার বড়া খেয়ে দেখবি এত সুন্দর খেতে আর এটো সুস্বাদু না কি বলব তোর. মানে তোর ঘুরতে যাওয়া টাই দারুন হয়ে যাবে. ওটা speciality নাকি ওখানকার? একদম তারপরে শোন আজিমগন্জে বরফি সন্দেশ ও~ মানে ওটাও দারুন খেতে. হ্যা আজিমগন্জে খেয়েছি কারণ আজিমগন্জে আমার পিসিরা থাকত আগে তখন যাওয়া হত তখন খেয়েছি. এবার তখন অত তো নাম বুঝতাম না না অনেক ছোট তে গিয়েছিলাম. হম ঠিক ই বলেছিস, আবার ধর রঘুনাথ গঞ্জের রসকদম ঐটাও খুব সুন্দর খেতে. হা তারপরে তোমার ওই কলকাতা যেতে কোনো একটা কি পুর বলে ওখানকার সেই ল্যাংচা ওটাও বেশ ভালো. হা ওতো শক্তিগরের কাছাকাছি রে. হ্যা হ্যা sorry sorry শক্তিগর পুর না শক্তিগরের ল্যাংচা. আর যদি তুই মুর্শিদাবাদ এর কোথায় বলতে যাস তাহলে তো ধুলিয়ান এর অ্যাঁ খোয়া চমচম

আচ্ছা বুঝলাম. আর মুর্শিদাবাদ এর silk তো শুনেছিস সব থেকে বিখ্যাত ওখানকার. হ্যা. আর সরকারী silk research center গুলো তো ঘুরতেই হবে মানে ওগুলো অসাধারণ. হম আর শোন তুই যদি মুর্শিদাবাদ যাস বেড়াতে তাহলে শোন হাজারদুয়ারী যেন ঘুরতে যাস. শুনেছি নাকি হাজারদুয়ারী খুবই সুন্দর জায়গা. হ্যা ওখানে যাওয়ার ই তো ইচ্ছে আছে তাই তো তোমাকে জিগেস করছি যে কোন দিকে যেতে হবে বা কোন দিক টা easy হবে গেলে একটু তুমি guide করে দিলে ব্যাপার গুলো একটু জানা থাকবে তা আরো সুবিধা হবে ঘুরতে. হ্যা হ্যা অবশ্যই কেন করব না, হাজারদুয়ারীর সামনে শোন এক~ হাজারদুয়ারীর সামনে তর ইমামবাড়া আছে, মানে কি সুন্দর মানে জায়গা টা না তুই না গেলে বিশ্বাস করবি না. এক এক করে দেখে নিয়ে উম মানে তিনশো foot চওড়া ঠিক আছে ইমামবাড়া. তারপরে মদিনা মসজিদ তারপরে তোর অ্যাঁ নবাব উহাসিফ আ~ আলি, তারপরে মির্জার new palace তারপরে তোর উম কি বলছে ওটা হাজারদুয়ারী দেখে